তৈরী করা হয়েছে ।

জানলা গুলি খোলা রয়েছে ।

এখানে জায়গাটির নাম অনুসারে একটি গেট তৈরী করা হয়েছে এবং খুব সুন্দর ভাবে এই গেট টিকে ।

এবং ঘরটি সুন্দর ভাবে সাজানো রয়েছে এবং লাইট জ্বলতে দেখা যাচ্ছে ঘরটিতে ।

দূরে একটি মিটিং হাউস দেখা যাচ্ছে। যেখানে বাচ্চারা খেলতে দেখা যাচ্ছে। সামনে একটি দেখা যাচ্ছে

তিন জন কে দেখা যাচ্ছে একজন বসে ফোন ঘাটছে এবং তার পাশে একজন কে শুয়ে থাকতে দেখা যাচ্ছেএবং তার পাশে ।